একটি কারেন্ট টের খুঁটি দেখা যাচ্ছে।

রাস্তাটির উপরে কতগুলো গাড়ি চলাচল করসে।

এটি একটি স্বাস্থ্য কেন্দ্র দেখতে পাচ্ছি।

একটি গেট দেখতে পাওয়া যাচ্ছে।

একটি ইস্টেডিয়াম দেখা যাচ্ছে পাশে একটি বিল্ডিং দেখা দেখতে পাচ্ছি।

সামনে একটি রিস্কা দেখতে পাচ্ছি দুটো বাইক দেখতে পাচ্ছি।

কলেজের মাঠটি অনেক বড় দেখতে পাচ্ছি।

বিল্ডিংয়ের উপরে একটি ছোট ঘর দেখা যাচ্ছে।

একটি বড়ো দিঘি দেখতে পাওয়া যাচ্ছে।

দোকানটি দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে।

এখানে একটি বড় মাঠ দেখতে পাচ্ছি।

বাড়ির পাশে একটি রাস্তা দেখা যাচ্ছে।

কতগুলো মানুষের ছবি দেখতে পাচ্ছি।

কয়েকটি লোক দেখতে পাচ্ছি।

একটি লোক পাথর ভাঙছে দেখতে পাচ্ছি।

একটি রাস্তা আসে দেখতে পাচ্ছি।

বাঁশের চেকওয়ার দেখতে পাওয়া যাচ্ছে।

একটি বাইক দাঁড়ানো আসে দেখতে পাচ্ছি।